ছবিটিতে আমরা একটি ফুলের বাগান দেখতে পাচ্ছি-ই।

ফাঁকা জায়গাটির চারপাশে অনেককয়টা বাড়ি দেখা যাচ্ছে।

দোকানের পাশে একটি ব্যাংক দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে দেয়ালের পাশে একটি কাঠ দিয়ে রেল বানানো রয়েছে।

রাস্তার মাঝখানে অনেকগুলো ট্রাক দেখা যাচ্ছে।

সামোনে একটি মহিলাকে দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি মিষ্টির দোকান দেখতে পাচ্ছি।

দোকানের ভেতরে বসার জন্য কয়েকটি ব্রেঞ্চ দেখা যাচ্ছে।

ফাঁকা জায়গাটির পাশে অনেক জল জমে রয়েছে।

হোটেলটির সাইডে একটি দোকান আছে।

অঞ্চলটির উপরে দেওয়ালে একটি পোস্টার টাঙানো আছে।

সাইডে দুইটি পানির জগ ও একটি বটল দেখতে পাচ্ছি।

শোরুমটি কাঁচ দিয়ে ঘেরানো আছে।

বাড়িটির সামোনে একটি রাস্তা দেখা যাচ্ছে।

ফাঁকা জায়গাটিতে কিছু জল জমে আছে।

টেবিলের উপরে একটি জেরক্স মেশিন দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি গাড়ির শোরুম দেখতে পাচ্ছি।

জায়গাটির দুই পাশে বড়ো বড়ো পাথরের চূড়া দেখা যাচ্ছে-এ।

রাজবাড়িটি লাল রঙের রং করা রয়েছে।